এই ব্যাংক টা একটা বড় পরা ডয়টরি লাগা আছে। ওর সাইড এ সাইড এ দুটা এ.সি. লাগা আছে।

এই টোটো টা রং লাল মতো আছে। টোটো টার লিখা আছে স্ট্যাডার্স অটো ।

এখানে দুটো গেট আছে একটা গেট লোহার আর একটা সাটার আছে। ওর সাইড এ একটা সি.সি. টি.ভি. লাগা আছে।

এরই গাড়ি রাখা আছে। এখানে দু তিনটা লোক এখানে আছে। আর এ.টি.এম. এর ভিতরে একটা গার্ড আছে।

এখানটা বাজনা হওয়ার জন্য লোহার ঘেরা করে দিয়েছে।

মল -এর বটে। এই মল টা অনেক বড় আছে।

এটা ইয়ার পর একটা স্টেজ মনে হচ্ছে ডি.জে. লাইট আছে।